বাইরে বেরোতে ভয় ভয় লাগছে। কিরাস্তা ক্রস করতে ভয়ে লাগছে কি করে ক্রস করবো।

এইচ.ডি.এফ.সি ব্যাঙ্কটা টা প্রাইভেট ব্যাঙ্ক একটা এটা আগে আগে তো প্রাইভেট ব্যাঙ্ক গুলো এত ছিল না।

আর এদিকে এত হয়ে না এদিকে মানে টাউন এর সাইড এ বেশি হয় না।

বাচ্চারা পার্কে খেলতে যেতে খুব ভাল প পছন্দ করে।

তাই জন্য বাচ্চাদের বাইরে বেরোতে দরকার নেই। ভেতর মধ্যেই থেও খেলা টেলা করে।

টোটো আগের থেকে অনেক বেশি হয়ে গেছে আগে এতো ছিল না। কোনো কোনো জায়গায় আছে এখনো সব জায়গায় নেই এখন।

আমরা ইনডিপেনডেন্স ডে -তে আর রিপাবলিক ডে -তে ফ্ল্যাগ মার্চিং করি সেদিনকে স্কুল -এ আর এ সব জায়গায় ফ্ল্যাগ মার্চিং হয়।

অ্যা অনেক লোক আসে বসতে আরও --

ম্যাগি পাস্তা আর কুড়কুড়ে বিস্কিট আর চকলেটস এই রকম সব এই সব কিছু প্যাকেট জিনিস গুলো পছন্দ করে বাচ্চাদের ।

আর সাইড -এ লাইটস ছোট ছোট লাইটস গুলো ঝুলানো রয়েছে ।

আর ও আর পেপারস -গুলো জমা দিতে যাই আমরা।

এরকম ছিল না এ এত ফ্যাসিলিটি ছিল না এখন ফ্যাসিলিটি খুব ভালো দিচ্ছে।

শীত কালে গর গরম গরম চ কফি চা খেতে খুব ভাললাগে।

আর অনেক জায়গায় কেক -টা ইউস হয় আর--

কেক টা খেতেও খুব ভাল লাগে।

সকাল সকাল আর্লি মর্নিং -এ উঠে ।